অ্যাম ব্যাংকে ঢোকার সামান্য সামনে একটি মেয়ে আসে একটা বাইচ্চা মানুষ আছে বাইকের সামনে দাঁড়ানিতে আসে।

সবুজে কালারে রঙ করা আসে সিঁড়ি আসে ।

জাগা জাগা মানুষ বোয়াত আসে দুইজন তিনজন করে দাঁড়িয়ে আসে।

এইখানে বোর্ড লাগানে সে শাল চাপরা।

এরে প্লাস্টিকের সেয়ারও আছে রাহা ।

কত রকমের টেবুল আসে এখানে ফ্যান আসে।

এখানে টিন দোয়া গর পিছনে মানুষ আসে গাস আসে সুপারি গাসও আসে কত রকমের গাস আসে।

এখানে বেগুনি কালারের এ ঘিয়া কালারের বেলুন লাগাইয়া রাখা আসে এখানে সামনে সাজাইছে বেলুন দিয়া।

পাশে এ সামনে উম বাইকও আসে সামনে রাখা মুখ ঢাকা আসে।

বড় কয়েকজন বইতে পারবইটার মাঝে।

শার্ট প্যান্ট লাগাইয়া হাতে ঘড়ি আসে মুক ঢাকা আসে।